পড়ছে এবং গেট টি সুন্দরভাবে সাজানো রয়েছে। ফুল দিয়ে সাজানো আছে এবং প্রবেশের আগেই দুপাশে কিছু ফুলের টপ লাগানো হয়েছে যাহাতে অনেকগুলো ফুলও আ --

সামনে-এ-এ একটা ইলেকট্রিক -এর পোল দেখা যাচ্ছে যে এটা তিন-ন চারদিকে তার চলে গেছে এবং তার পাশে-এ-ই একটা লাল কালার -এর এর এর বড়ো বিল্ডিং যেটার ড্রা পোস্ট অফ --

এ। এপাশে লাল কালার এর ছাউনি করে একটা আ চালার মতো কে আর কিছু আছে। ওখানে টাওয়ার দেয়া যাচ্ছে। অনেকটা মেঘও রয়েছে।

সামনে দেখা যাচ্ছে অনেকটা মেঘ দেখা যাচ্ছে এবং সামনে ধান ক্ষেত দেখা যাচ্ছে।